এই চিত্রে কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -এর সামনে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে-এ একটি ট্রাক দেখা যাচ্ছে-এ আরেকটি ট্রাক দেখা যাচ্ছে-এ এবং বাইরে কয়েকটি টোটো এবং বাস অটো দাঁড়িয়ে রয়েছে-এ।

এ চিত্রে দেখা যাচ্ছে এটি শিব ঠাকুরের মন্দির যেখানে শিবলিঙ্গ করা রয়েছে এবং বাইরে একটি বড় রাস্তা দেখা যাচ্ছে রাস্ত--

পোস্টার টাঙানো রয়েছে যেখানে লেখা রয়েছে আই.এম.পি.এস কলেজ অফ ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি এবং একটি ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে বহু গাছপালা দেখা যাচ্ছে।

এই চিত্রে একটি জামার দোকান দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন ধরনের জামা শাড়ি ইত্যাদি সাজানো অবস্থায় রয়েছে।

নিউ বনী টেইলার্স ইত্যাদি এবং রাস্তার ওপরে কিছু ন্যাশনাল ফ্ল্যাগ টাঙ্গানো রয়েছে।